সবাই সেখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে।

প্লেটে -এ একটি চামুচ ও কাঁটা চামুচ রয়েছে।

সেখানে অনেকগুলি বাইক রাখা হয়েছে।

ঘরটিতে আকাশী এবং সাদা রং করা হয়েছে।

সেখানে কয়েকজন লোক কাজ করছে।

ঘরটি মনে হয় একটি ক্যাফে ।